কেউ কোন অটো যাচ্ছে। কিছু লোক যাতায়াত করছে।

আ হ ফুডিজ হেভেন আ হম--

আহ অনেক মানুষ যাতায়াত করছে।

একটা পাশে একটা পুকুর রয়েছে।

ফুলের গে অ্যা ডেকোরেট করা আছে।

সামনে একটা বড় উম বিল্ডিং অ রয়েছে।

একটা বিল উম ছোট একটা বিল্ডিং --

দেখানো যে হচ্ছে চার্চ -এর পাশে কিছু গাছপালা রয়েছে।

আর তার সামনে একটা গিটার দাঁড় করানো রয়--